তারপরে আবার আমার shift -টা চলে গেল রাত আড়াইটার মধ্যে আমার shift -টা শেষ হয়ে গেল তারপরে আমি একটু movie দেখলাম দেখতে দেখতে ভোর চারটে সাড়ে চারটে নাগাদ হয়ে গেল তারপরে আমি ঘুমিয়ে গেলাম এই হচ্ছে আমার কালকের routine

hello বাবা

কি করছো? এই যে বসে আছি, TV দেখছিলাম হম, খাওয়া হয়ে গেছে খাওয়া? হম খেয়ে নিয়েছি এই তো একটু আগে খেলাম

বেরিয়েছিলাম এই একটু আগেই ঢুকেছি এই খাওয়া শেষ হলো আচ্ছা, মা কি করছে? মা শুয়ে পড়েছে. ও মায়ের খাওয়া হয়ে গেছে? হম মায়ের খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে তো. হম দাদা phone করেছিল আজকে? হম দাদা phone করেছিল Office থেকে ফেরার সময় Phone করেছিল দাদা.

এই মোটামুটি ঠিকই আছে. মায়ের ঠিক আছে শরীর?

হ্যাঁ আমাদের বাড়িতে কালিপুজোর তারপরে কী হলো? কালিপূজায় গত সপ্তাহে তো গেছিলাম, গত সপ্তাহে যেদিনকে উম যেগুলো order দেবার সেগুলো order দিয়ে এসেছি. হম প্রবীরদা কখন আসবে? প্রবীরদা আসবে প~ প্রবীররের উম ওর ছেলের আবার মনে হয় problem হয়েছে মনেহয় কিডনীর কিছুএকটা problem হয়েছে. ও প্রবীরদা তোমাকে ফোন করেছিল না কিছুদিন আগে তুমি বলছিলে? হ্যাঁ প্রবীরদা phone করেছিল বল্লো যে বা~ কাকু উম আমার ছেলের এমনি কিডনীর problem হয়েছে এখানে এই ইয়ে করছি এখানে treatment করছিলাম কিন্তু এখানে Doctor মনেহয় জবাব দিয়েছে তো বলেছে যে PG তে নিয়ে যেতে

PG এখন নিয়ে গেলে অম বাপ্পাদার Appolo Hospital-লে আছে তাই বাপ্পাদাকে বলে যদি PG তে কোনো ডাক্তারকে যদি কিছু বলানো যায়.

না, তারপর আর ও~ দুদিন অফিস এর কাজে আটকে গেছি ঐজন্যে নানরকম কাজের ঝামেলায় ফেসে গেছিলাম কাজের চাপ এখন year ending আসছে সামনে. March মাস year ending এখন ঐজন্যে ওকে phone করে উঠতে পারিনি.

কালিপুজোটা উনিশ তারিখে আমাবশ্যা উনিশ তারিখে. ও এই April মাসে ই তো না উনিশ তারিখে হম April মাসে হম প্রবীরদা তো একসপ্তাহ আগেই আসবে এলে তারমানে ওই বারো তারিখে চলে আসবে

কোথায় থাকবে এবার প্রবীরদা এসে? এসে নিক থাকবে নিচেই থাকবে দুটো ঘরে থাকবার জায়গা আছে তো. হম, আর তোমার জেঠুরা কিছু বলেছে? কি কি হয়েছে না হয়েছে? হম বসে আমরা একটা meeting করেছিলাম কি কি এবছর কি কি হবে না হবে সেই হিসাবে. মোটামুটি একটা roughly একটা করা হলো এখন দেখা যাক

সামনের সপ্তাহে আবার যাব দেখি হম pandel-এর হয়ে গেছে জিনিষ টিনিস গুলো সব ইয়ে করা order দেওয়া? উ হম না কিছু দিন পর দেব এখন তো time আছে

ওই দ~দশ দিন আগে টাই~ ইয়ে দিয়ে দেব order দিয়ে দেব দশ পনের দিন আগে

রাঙ্গা পিসি কলকাতাতেই আছে .

ও বাপ্পা এখন ওর পর পর operation আছে অনেকগুলো তো ওর বাচ্ছা দুটো ঘরে একা আছে ওই জন্যে ওকে দেখা শুনা করার জন্যে কাজের মেয়ে দুটো আছে ও বলছিলো কামাই করছে খুব মাঝে মাঝেই off করে দিচ্ছে ওই কারণেই গেলো দিদি আর জামাইবাবু বাপ্পাদা আসে? বাপ্পাদা বৌদি আসে কালিপুজোর সময় হলে?

ও আচ্ছা আচ্ছা তো আমিও থাকতে পারবনা দাদাও থাকতে পারবে না তিনজনে থাকতে পারব না কি করবি বল কিছু করার তো নেই.

হম আমি চলে যেতাম যদি আমাদের আবার exam start হচ্ছে চব্বিশ তারিখ থেকে.

তো আগেও যদি একটু হতো যদি কালিপুজোটা আঠ নয় তারিখেও যদি হতো তাহলে আমি চলে যেতাম

মা বলছিলো এবারে নাকি মা কালী তিন দিন হবে কারণ বৃহস্পতিবার পরে যাচ্ছে সেদিনকে বিসর্জন হবে নাকি

ল~ লক্ষীবার তো ঐদিন কোনো বিসর্জন করতে দেবে না মনে হয় পুরোহিতমশাই.

মিনি তোর পড়া কেমন চলছে?

আরেকটা আবার কিছুদিন পর বলেছে আরেকটা নেবে জয়দ্বীপ sir এর শেষ হয়ে যাচ্ছে এবার তোমার জন্যে তোমার সুকান্ত sir আছে উনি class নেবেন উনি class নেবেন জয়দ্বীপ sir এর class শেষ হয়ে গেছে কিন্তু sir-এর আরো একটা মনেহয় session নেবে তারপর শেষ করবে হম ওটাই তবে অনেকগুলো assignment দিয়েছে আরো এখনো আঁ পাঁচটা subject এর assignment আছে এগুলো complete করতে হবে তারমধ্যে তিনটে subject হচ্ছে তোমার পচিশ তারিখে

আর তোমাকে বলেছিলাম কিছুদিন আগে তোমার কিছুদিন আগে নয় দুদিন আগে তোমার marketing এর একটা ওই একটা project করে submit করেছিলাম না Retailএর উপর করেছিলাম যেটা

ওটাতে sir মানে সব section wise দিয়েছে, কোন section এর কোন কোন গুলো ভালো হয়েছে প্রত্যেকটা sectionএর ধরো চারটে বা তিনটে করে group এর নাম mention করা ছিল mail এ পাঠিয়েছে সব section কে যে এই এই group ভালো ভালো করেছে কাজ তো তাদের মধ্যে আমাদের section এ আমাদের group এর নাম সব থেকে first এ লিখেছিল যে এই group টা সবথেকে ভালো করেছে

mention করেছে আর class এও তোমার বল্লো যে এই group গুলো ভালো করেছে তাদের নাম বল্লো

আমাদের

ও~ আরেকটা যেটা দিচ্ছে marketing এর project ওটাও তোমায় যেটা বল্লাম ওটা বারো তারিখে আছে ওটা submit করতে হবে.

ওটা তো আবার ad বানাতে হবে এইসব করে তারপর সব ওগুলো আবার PPT বানিয়ে তারপর আবার submit করতে হবে sir কে

দেখি, আমি তোমায় বলছিলাম না এবছর তো আমি থাকবোনা তাহলে শ্রেয়া একা হয়ে যাবে পুরো হম ইয়েরা আসবেতো পায়েল দিদিরা আসবেতো

হম পায়েলদিদি আসবে আর বলছি যে ও মানালি দিদিরা আসবে? মানালি দিদিরা কেমন আছে কোনো খবর পেয়েছ কিছু? উম মানা দি মানা দিদি মনেহয় আসবে ও তো ও তো প্রতি বছরই আসে ওদের তো ও

ও ওই কালিপুজর দিনই মনেহয় আসবে

রাত্রিবেলা আসে সকালে চলে যায় তারপররের দিন

হম. হয়ত আগের বছর ভালো করে অতটা হয়েছে, হ্যাঁ আগের বছর হয়েছিল ভালো করে কিন্তু তাও সকাল বেলা হলো বিসর্জন রাতের বেলা কি বৃষ্টি হয়ে গেল কত হম ঝড় হলো না হম সেই রাত আঠটা থেকে বৃষ্টি শুরু হলো এগারোটা অবধি এই প্রথম হলো আগেতো কোনদিন হয়নি সকালে বিসর্জন প্রথম বার ই তো হলো এর আগে ই মনে কখনো

দেখলাম সকালে বিসর্জন আর তদের নতুন yoga class নাকি হচ্ছে সেটা হ~ প্রতিদিন হচ্ছে? না সপ্তাহে সপ্তাহে? সপ্তাহে, দেখো আমাদের সব section এ একদিনে একটা করে একটা practical class হয় আগে ওটা Saturday হতো এখন ওটা Friday করে দিয়েছে আর তোমার আঁ যে theory class হয় এক একটা সব section এর আলাদা আলাদা দিনের একটা করে class হচ্ছে theory ওগুলো একঘন্টা করেই class হয় খুব normal basic theory গুলি পড়ায় খালি আলাদা আর কিছুই পড়ায় না এখন তো তোমার আমার চব্বিশ তারিখ থেকে ইয়ে টা শেষ হবে তখন ও তো ও চব্বিশ তারিখ থেকে start হবে তারপর মনে হয় তোমার আবার শেষ হবে ছয় তারিখে না সাত তারিখে শেষ হবে second semister, তারপর তো সবাই আস্তে আস্তে SIP জন্যে চলে যাবে এখনি আস্তে অস্তে সবাই চলে যাচ্ছে আমার ওই একটা বন্ধু ছিল না নেহা ও আজকেই চলে গেল তো.

হ্যাঁ, ওরা আগের batch এর আগের batch এর এবার সবাই যাচ্ছে ধরো আমরাও তো এ বছর যখন SIP ছিলাম আবার first semester এ সবাই আসবে তখন আস্তে আস্তে সবাই ছাড়িয়ে যাচ্ছে হম. একে~ একটার পর তো একটা আসবেই বলো? হম সেতো একটা batch শেষ হবে আরেকটা batch আবার তোরা নতুন আসবে আবার তোরা নতুন আবার তোরা batchটা বেরিয়ে যাবি আবার

কিন্তু এই আ~আমরা এত মানে বুঝতে পারছিনা দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে assignment ইয়ে দিচ্ছে class থাকছে মোনালিসা সুচরিতা বাড়ি গেছিল মোনালিসা আজকে যেমন চলে এসেছে সুচরিতা আসবে শনিবারে হম সেতো দু~ corse দেখ চারটে তো semester চারটে semester ভিতরে course টা তো অনেক verse course না? autometic চাপ তো পরবেই

এই time টা তো শেখার time এই time টাতে খেটে নিজেকে তৈরী করে নিতে পারবি তত ভালো এই যা~ যে তোমার group project গুলো দিচ্ছে ওগুলোতে ধরো অনেকটা ইয়ে হচ্ছে তোমার সবারই তো একই নয় ধরো তোমার কোনো টাতে ভালো idea আছে কোনো topic এর উপরে অন্যে ধরো কারো অন্য subject এর উপর ভালো idea আছে সেগুলো ইয়ে match করে সবাই group project গুলো তাও ঠিক ঠাক ই হয় আর আমাদের কি বেশির ভাগ group project দেয় college এ group project গুলো দিলে কি তোমার এবার যখানে যাব সবজায়গা তে group এই কাজ করতে হবে না তোমাকে

দাদা কে যেমন তোমার দাদা কে যেমন ধরো দিচ্ছে group এর কোনো একটা দিচ্ছে ও তো বেশি group project. হম.

ওদের তো ওদের তো এক~ ওদের তো এক এক একটা project দেয় এক একটা project শেষ হয় তারপর আরেকটা project শুরু করে হ্যাঁ ওটা সব company তে same হয় কিন্তু ধরো যেকোনো project একা করছে না group এ কাজ করছে সবাই মিলে মিশে তো ওরকমই আমাদের ধরো একটা কোনো কিছু একটু বেশির ভাগ ই হয়ত ধরো এক দুটো subject আছে সেগুলো খালি এরকম single করতে বলে project বাকি বেশিরভাগই সব subject group project ই বলে হচ্ছে আর আমাদের তোমার হয়েগেছি কয়েকটা বন্ধু তোমার তো আমরা ওই কয়েকজন project গুলো এই semester এ অনেক গুলোই করছি একসাথে আরো অনেক group আছে আলাদা আলাদা group এও আছি যদিও first semester এ অনেক group হয়েছিল মানে সব group গুলি আলাদা আলাদা ছিল বুঝলে second semester এ বলছে যে একটু আলাদা আলাদা group করতে তো আলাদা আলাদা সবাই আ দুটো না তিনটে subject এ বাকি সবগুলোতে তো আলাদা আলাদা group আছে হম তো~ সব গ্রুপের কি একই রকম project দেয় না আলাদা আলাদা project? না না ধরো big low একটা যেটা subject আছে তোমার quantity technic ওটা আমাদের sampling এর উপরে করতে বলছে sampling মানে Data collect করলে তো এবার কোনো একটা topic নিয়ে নিলে ধরো যেকোনো topic আমি ধরো unemployment -ই বলছি এবার unemployment এর উপর তুমি একটা questionary বানালে যেমন তোমার মনে আছে তোমায় একটা দিয়েছিলাম,

তো ওটা কোনো একটা বানিয়ে নিলে Google form বানালে unemplo~ unemployment এর উপর যেটা তোমার বা তুমি যেটার উপর করতে চাইছ তুমি question তোমার লাগবে তোমার answer এর জন্যে ওগুলো তুমি পাঠালে তারপর যারা যারা response দিল সেই response অনুজাই তুমি একটা ধরো assumption করলে analysis করে একটা তুমি ইয়ে report বানালে একটা বুঝলে?

এইরকম ধরো সব subject এর কিছু না কিছু আছে, যেমন Economic আমাদের বলেদিয়েছিল যে economics related কোনো এক topic এর উপর তোমার একটা করতে এবার সেটা তোমার unique হতে হবে সবার ই যাতে same না হয়, যেমন VECS নামে একটা subject আছে ওই subject তে বলে দিয়েছে কোনো company অথবা কোনো company suggest করতে , আমরা যেমন Netflix নিয়েছি Netflix বুঝলে Netflix এরকম ভাবে সব ইয়েতের ই ও সব subject এর ই আলাদা আলাদা কিছু থাকে marketing এ যেমন তোমার একটা retail management ওটা যেমন survey করতে বলেছিল দোকানে গিয়ে গিয়ে তোমার put ফল কত তোমার দোকানের rate কত এইসব জিগ্যেস করে করে এই সব করে করতে হয়.

ক জন গেছিলি একসঙ্গে survey করতে?

আচ্ছা. কিন্তু তোমার সব subject এ তো সবারই সব idea নেই না , সবার সবাই তো ধরো একটা থেকে এসেছে এবার এখানে এসে ধরো সব subject গুলো ধরছে ধরে কিছু কিছু idea হয়ে যাচ্ছে সবার ই

আমি ধরো কিছু জানিনা আমি তো engineering কযেক টা ধরো আমি যদি subject ধরো difficult হচ্ছে আমি জিগেষ করছি বা ধরো অন্য দের ধরো অন্য কোনো subject এ problem হচ্ছে তারা জিগেষ করছে হয়ে যাচ্ছে অনেকটা এইখানে তো কোনো রম কোনো tuition নেই ধরো class এ যদি বুঝতে যে কিছু বুঝতে না পারি tuition master এর কাছে জিজ্ঞাসা করে আসি এটা তোমার ওই class তে যা পরাছে সেটাই তোমাকে পড়ে পড়ে মানে বুঝে

নিজের idea র উপর সব কিছু তো সব জিনিস আর master পড়িয়ে দেবে না নিজের idea উপরে করতে হবে একটু ওই যা কিছু বুঝতে না পারছ তাহলে sir রাও থাকে মাঝে মাঝে বলে যে বুঝিয়ে দিতে

হ্যাঁ April মাসের last week তে start

চব্বিশ

হম তাহলে তোদের চাপও পড়বে তোদের উপরে? হ্যাঁ যেমন তমা~ আজকে একটা class ছিল OT ওটাতে যেমন ধরো আগে আমাদের হয়েছিল পাঁচটা চারটে হয়েছিল বুঝলে আর এই semester তে total আছে এগারোটা না বারোটা chapter তারপর ধরো এখনো ধর এতগুলো chapter বাকি আছে বাকি ওই এক কাজ করছি এক একটা session আসছে ধর মানে এক একদিনে শেষ করতে হবে এরকম ব্যাপার আচ্ছা আচ্ছা তুমি কি এবার ঘুমাবে নাকি? এই একটু পরে TV দেখবো, তারপর

Saturday Sunday ছুটি তো?